এবং একটি ছেলে রাস্তা পার হচ্ছে। এদিকেও একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওদিক থেকে অনেক চারচাকা গাড়ি আসছে।

এখানে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার সামনে কোন কিছুর একটা গেট করেছে এবং রাস্তায় প্রচুর মানুষ যারা হেঁটে যাচ্ছেন এবং সাইকেল এ যাচ্ছেন।

উ বাচ্চারা বসে রয়েছে আর্ট পেপার হাতে রয়েছে তারা হাতের কাজ বানাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে সুন্দর করে তাকের মধ্যে বইগুলি সাজানো রয়েছে অ্যাঁ সাদা রঙের এবং সাদা রঙের এবং লাল রঙের রং করা দেওয়াল গুলিতে।